এর সাইট -এ আরও একটি বাইক ইস্ট্যান্ড করে আছে এর সাইট -এও মানুষ আছে।

একটি টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ারে বিদ্যুতের লাইন দেখতে পা--

সামনের দিকে কয়েক গুলি কাগজ এ আ চাল কা ঝুলিয়া আছে এ--

একানে একটি পাকৃতিক দিশ্য দেখতে পাচ্ছি।

এর দুকানের ভিতরে কয়েকগুলো রাইস কুকার -ও দেখতে পাচ্ছি এর দুকানের ভিতরে একটি কলসি দেখতে পাচ্ছি।

এর সাইডে আরেকটি গরও দেখতে পাচ্ছি চারিদিকে গাসগাসালিও দেখতে পা--

ই এ বাসের ভিতরে আরেকজন লুকও দেখতে পাচ্ছি এ বাসের সাইটে আরেকটি লাল রঙের বাস দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি বড়ো একটি গর দেখতে পাচ্চি গরের সামোনে একটি বড়ো উঠান দেখতে পাচ্চি।

এর সাদের কালার সাদা রঙ্গের এর সাইটেও দেখতে পাচ্ছি।

এখানে একটি বুলেরো গাড়ি দেখতে পাচ্ছি তার পিছে আর একটি এলটো গাড়ি দেখতে পা--

এর সামনের দিকে কয়েকজন লোক বসে আছে দেখতে পাচ্ছি এর চারিদিকে কতগুলো গাছও দেখতে পার--

এখানে কয়েকগুলো টাইলস দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন রঙ্গের টাইলস দেখতে পাচ্ছি।

এর দেওয়াল দেখতে পাচ্ছি দেওয়ালের রং হলুদ রঙ্গের।

এর সামোনে একটি জু দুকান দেখতে পাচ্ছি।

এখানে একটি সাইন বোর্ডে মারুতি সুজুকি সাইন বোর্ড দেখতে পাচ্ছি কয়েক গুলু গাড়ির দেখতে পাচ্ছি।

একানে একটি গর দেখতে পাচ্ছি গরের ভিতর অনেকগুলো বক্সটক্স রাখা দেখতে পাচ্ছি।

এ টেবিলে একটি জেরক্স মেশিন দেখতে পা--

কয়েকজন লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তার পিছনদিকে কয়েকগুলি মূর্তিও দেখতে পাচ্ছি।

একানে একটি বড়ো খেলার মাঠ দেখতে পাচ্ছি বর্ত খেলা হইতেসে।

এখানে একটি মেশিন দেখতে পাচ্ছি মেশিনের সাদা কালারের মেশিন দেখতে পাচ্ছি।

এই মিশীনের নীচে আরেকটি মিশীন আছে মিশীনের--

সাইটে আরেকটি লোক দেখতে পাচ্ছি অন্য বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দে--

এর সামাজে কয়েকগুলি বিল্ডিংও দেখতে পাচ্ছি কয়েকগুলি লোক মাঠে বসে দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি যন্ত্র দেখতে পাচ্ছি মেশিনের সামোনে এর--

এক ছাইটে কতগুলু গাসও দেখতে পাচ্ছি উ গাসও দেখতে পাচ্ছি।